এখানে যে ওষুধ টষুধ দেওয়া হয় এই অনেকটাই বেশিরভাগটাই ফ্রী -তে দেওয়া হয়।

যেমন আ-দু টাকা নিয়ে গিয়ে ওই চাটনি কিনে খেতাম।

বেসিক্যালি আহ যখন ছুটি হয়ে যাওয়ার টাইম -এ বাড়িতে যাওয়ার আগে খেলে তারপর যেতাম ।

তো এখানে টাইম মতো আসে যেখানে--

আহ গ্রামের বা সাধারণ যে মানুষের অসুস্থতা তা নিয়ে ডাক্তার -এর কাছে আসে তারা চেক আপ করেন এবং ক্যাম্পিং করে কাদের কি শরীর খারাপ না শরীর খারাপ ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য যে কোন পরিস্থিতিতে এরা সহায়তা করে।

জায়গাটা অত্যন্ত সুন্দর এবং আহ শান্তিপ্রিয় একটা জায়গা।

এবং আ যারা এক্সারসাইস করতে ভালবাসে তাদের প্রতিনিয়ত এক্সারসাইস করতে হয় নাহলে শরীর বসে যায় এবং অনেক লেজি লাগে।

তো বেশিরভাগ আহ এই যে মাঠে ওয়ার্ক করা বা মাঠে এক্সারসাইস করা অত্যন্ত ভালো।

এবং ওনার কোমরে একটা হাড় আহ কোনোভাবে ইনজিওর্ড হয়ে গেছে দু চার জন বেড শুয়ে আছে।